টেবিল এর ওপর একটা ফুল গাছ রয়েছে টবের টব এর মধ্যে এবং খুব একটা অফিসিয়াল একটা-আ পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। যেটা সম্পূর্ণ কোন একটা বেসরকারি অফিস হতে পারে তার ভিতরের যে চাকচিক্য সেটা আমরা এখানে লক্ষ্য কর--

এটিও কোন একটি সরকারি ভবন বলেই মনে হচ্ছে এবং তার বাইরে যথেষ্ট একটা বাগান রয়েছে নানা রকমের ফুল গাছ ফুটে রয়েছে নানা রকমের গাছপালা রয়েছে এবং বিল্ডিংটাও যথেষ্ট আকর্ষণীয়।

ছেলেদের পোশাক মেয়েদের পোশাক থেকে শুরু করে যাবতীয় সব কিছু পাওয়া যায় এখানে এবং খুবি হাই ফ্যাশন এর জিনিস গুলি খুবি কোয়ালিটি সম্পন্ন জিনিস এখানে পাওয়া যায়।

তো সেই সেই বিগ বাজারেরই এখানে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আরও। নানা রকমের আশেপাশে নানারকম শপিং কমপ্লেক্স আমরা লক্ষ্য করতে পারছি। টোটালি মার্কেট এরিয়া এবং খুবি আ গুরুত্বপূর্ণ একটা জ অঞ্চল।

এটিও সেই শপিং কমপ্লেক্স -এর ভিতরেই এখানে মেয়েদের নানা রকমের গার্মেন্টস এখান থেকে আমরা পারচেস করতে পাড়ি যেমন চুড়িদার কামিজ থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে আরও নানা রকমের জিনিসপত্র আমরা এখানে লক্ষ্য করতে পারছি এখানে সবই সাজানো গোছানো রয়েছে।

মন্দিরটি যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট ইম্পট্যান্ট একটি মন্দির বলে মনে হচ্ছে যেখানে এত মানুষের ভিড় হয়েছে এবং মন্দিরটি দেখতেও খুব সুন্দর। যথেষ্ট বড় এরিয়া জুড়ে অনেক ক্যাম্পাস জুড়ে রয়েছে এবং সব দেবতা হয়তো এখানে রয়েছেন ।

এই বিল্ডিং -টি বা এইই ক্যাম্পাস -টি টোটালি বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়া জেলার বিজ্ঞান কেন্দ্র লেখাই রয়েছে বিল্ডিং -টির ওপর। মানে এখানে বিজ্ঞানের যাবতীয় সাইন্স -এ উৎসাহ বাড়াবার জন্য এই কেন্দ্রকে স্থাপন করা হয়েছে-- ]